আমি তো এখন masters করছি আমার mass communication আছে mass communication নিয়ে masters করছি। আমিও ভেবেছিলাম যখন আমার মানে graduation টা শেষ হয়েছিল আমি ভেবেছিলাম যে তোর মতন same অবস্থা ছিল যে কাজ

আর কাজের কথা কিছু ভাবিনি তবে দু একটা জায়গায় দিয়েছিলাম interview আর কি, তুইও আমিও তোকে এটাই বলবো যে তুইও দুই একটা জায়গায় দিয়ে দেখ মানে experience হবে একটা যে কি রকম ভাবে চলছে ব্যাপার বাইরে।

হ্যাঁ আমার হ্যাঁ হম সেটা ঠিক তবে আমার মনে হয়ে হ্যাঁ আমার যদি মনে হয়ে যে তোর এখন যেহুতু time আছে তোর বয়েসটাও যখন কম আমার মনে হয়ে তোর পড়াশোনাটা complete করে নেওয়াটাই উচিত কারণ এই দেড় দু বছর এখন বার করতে পারবি

সেটাই আর experience করে ওঠা তার থেকে মানে একটা মানে degree নিয়ে ওঠা দুটোর মধ্যে অনেক difference আছে তোকে অনেক বেশি দাম দেবে যদি তোর কাছে একটা degree থাকে তাই না? আর তুই তো MBA ও করতে পারিস এর পরে মানে তোর যদি মনে হয়ে MBA করবি MBA ও তো করতে পারিস তো একই তো time লাগবে মনে হয়ে মানে তোর বাড়িতে কি বলছে সবাই?

ওইটাই আমি আমার যখন হচ্ছিলো তখন আমাকে বাড়ি থেকেও same কথা বলছিলো এবার তখন আমার একজন teacher ছিলেন তো ওনার সাথে আমি আলোচনা করছিলাম এটা নিয়ে, কি বলতো আসলে এই সমস্ত জিনিসগুলো না দেখবি বাড়ির লোক মানে ধরে অনেক সময় বুঝলো না ব্যাপারটা কিন্তু teacher রা কি বলতো খুব ভালো করে বোঝে জিনিসটা হ্যাঁ তো তখন আমার একজন teacher ছিলেন তার সাথে আমি কথা বলছিলাম এই সমস্ত ব্যাপার নিয়ে তখন উনি আমাকে বললেন যে তুমি পড়াশোনা আর কি continue করো কারণ বয়েস তো কম আছে দু বছর এখন বার করা খুব easy কিন্তু পরে যখন আরো ধর পঁচিশ ছাব্বিশ বা আরো যখন বয়েস বেড়ে যাবে তখন দু বছর বার করাটা তখন খুব তখন tough হয়ে যাবে কারণ অনেক কিছু সামনে চলে আসবে না ওই জন্যই

সেটাই আর তোর যদি এখন ধর তুই gap দিয়ে দিলি না এর পরে তো তুই আর regular থেকে করতে পারবি না, তোকে তখন distance থেকে বা open university গুলো থেকে করতে হবে। না না আমি এমনি এখন normally করছি, আমি প্রথমে ভাবছিলাম যে distance থেকে করবো কি না তারপরে ভাবলাম যে অতোটাও মানে মুশকিল হয়ে যাবে খুব distance থেকে করা তার সাথে অন্য কিছু continue করা তার তার থেকে আমি ভাবলাম যে দু তিন, দু আড়াই বছর time দি একটা degree complete করি তারপরেই একেবারে ঢুকবো।

হম আর তুই D. el. ed করবি ভাবছিস তাহলে এখন? তা তোর তো graduation শেষ হয়ে গেছে, মানে graduation টা শেষ হয়ে যাবে তাই না? তা তুই তো B. ed ই করে নিতে পারবি একেবারে, D. el. ed করার কি দরকার?

আচ্ছা হ্যাঁ হ্যাঁ elementary education টা হ্যাঁ আর তোর এমনি কোন board ছিল মানে বাংলা board নাকি I. C. S. E. বা C. B. S. E. এ রকম কিছু ছিল আচ্ছা তাহলে আমার একজন চেনা আছে উনি আহ D. el. ed করছিলেন D. el. ed করে এখন উনি চাকা~ মানে চাকরিও পেয়ে গেছেন এক জায়গায় D. el. ed টা ভালো ওটা করতে পারিস মানে অনেক possibilities আছে এখন

হম হম হম হম আর তোর তো মনে হয়ে আগের গুলোতে number সব ভালোই আছে মানে graduation অবধি সবগুলোতেই

হম হম তখন খুব problem চলছিল এইগুলো নিয়ে।

হ্যাঁ যখন নিজের যেটা ভালো লাগে সেটা নিয়ে করে ভালো তাহলে। হ্যাঁ দু রকম possibilities তৈরী হয়ে যাবে তোর জন্য, ভালোই হবে। ওটাই আর কি বলতো ওই মানে আগে তো problem হচ্ছিলো তারপর এই মানে এই ঘোষণাটা সম্ভবত মুখে করেছে যে বছরে দু বার হবে তারপর কিছুদিন পরে সম্ভবত আমি শুনলাম যে notice ও বেরিয়ে গেছে মানে officially যে দুটো

notice বেরিয়েছে এমন কি কিছুদিন আগে পরীক্ষাও হলো একটা। হ্যাঁ করতে পারিস তবে যদি দেখ মানে সরকারি কিছু D. el. ed college থাকে আর কিছু private college থাকে যদি chance পাশ সরকারিগুলো থেকেই করে নে কারণ সরকারিগুলোতে খুব ভালো থাকে। হম হম আমার হ্যাঁ আমার একটা চেনা দিদি আছে আর কি উনিও আর কি D. el. ed করছিল এখন উনি চাকরিও পেয়ে গেছে, তুই যদি বলিস, তোর কি এই number টা তোর নিজের আহ নিজের number? আচ্ছা আমি তুই এইটাতেই whatsapp use করিস তো? আচ্ছা আমি তাহলে ওনার number টা তোকে এই উম তোর number টা তে text করে দেব তুই একবার ওনার সাথে কথা বলে নিস উনি আরকি D. el. ed. করে এখন চাকরিও করছেন তাহলে উনি আর কি তোকে ভালো করে guide করে দিতে পারবে ব্যাপারটা নিয়ে।

হম হম হম অবশ্যই আমি তোকে number টা পাঠিয়ে দেব তুই একবার ওনার সাথে কথা বলে, তবে কি বলতো ওনাকে একটু রাতের দিকে text করিস কারণ উনি রাতের দিকে free থাকে দিদিটা। হ্যাঁ হ্যাঁ আর আর তা ছাড়াও আরেকটা কি ব্যাপার কি বলতো যে আমি জানি না তুই যার কথা বললি এগুলো একটা নিজের ও ব্যাপার থাকে যে নিজে কতটা ভালো করে শিখেছিস বা নিজের কতটা ইচ্ছা আছে কারণ অনেকেই তো শেখে দেখ না মানে প্রত্যেকটা college এ তও একশো বা দেড়শো বা কোনোটায় পঞ্চাশটা করে capacity থাকে এবার অনেক লোক তো পাশ করে বেরোয় সবাই তো আর চাকরি পায়ে না।

দেখ এখন এই সমস্যাটা হবে না কারণ exam টেক্সাম এখন থেকে প্রত্যেক বছরেই হবে। আর আগে মনে হয়ে এরকম একটা কিছু time ছিল যে একবার পাশ করলে হয়তো তার প্রথম পাঁচ বছর অবধি পরীক্ষায় বসতে পারবে এখন তো মনে হয়ে সেটাও তুলে দিয়েছে মানে যতদিন ইচ্ছে সে বসতে পারবে পরীক্ষায় হম হম হম ওই বয়েস অবধি তাহলে তুই যদি করিস তোর বছরে দুটো করে exam এ বসতে পারবি তুই ভালোই হবে।

তো কোন college এ ভর্তি হবি সে ব্যাপারে কি দেখেছিস কিছু? আচ্ছা আমি তোকে একটা জিনিস আমি তোকে একটা জিনিস suggest করতে পারি যে আহ তুই না আহ দেখবি একটা website আছে Shiksha বলে Shiksha dot com

দেখবি ওখানে দেখিয়ে দেবে পর পর যে কোন কোন college আছে এমন কি প্রত্যেকটা college এ কতগুলো করে capacity মানে কত জন করে student পড়াতে পারে plus আহ semester wise কিরকম fee structure সেগুলো সমস্ত আর কি ওখানে mentioned থাকে, আমি যখন ভর্তি হয়েছিলাম আমিও ওটা থেকেই দেখে আর কি compare করে তারপর ভর্তি হয়েছিলাম।

হম হম হম আমি তোকে link টা পাঠিয়ে দেব তুই মানে ওখানে দেখবি search এ option এ আছে যে তুই কোন course চাশ সেটা লিখে তারপর তুই যেখানে থাকিস সেটা automatic আর কি GPS দিয়ে তোর location টা আর কি দেখে নেবে দেখে তোর কাছে কোথায় college আছে বা কোনটা দূরে আছে, কোনটা কিরকম fee structure তারপর মানে ভর্তি হওয়ার process কিরকম কারণ আহ আহ তুই তো জানিস এখন মানে এই মাঝখানে covid টা হয়ে অনেক college এরই ভর্তি হওয়ার process টা online হয়ে গেছে আর offline নেই তো সমস্তটা তুই ওখান থেকে দেখে নিতে পারবি যে কোনটা online ভর্তি কোনটা offline কবে থেকে form দেওয়া শুরু হয়ে সমস্তটা আরকি আমার এখন এই আহ কম~ mass communication নিয়ে আমি এই masters করছি এবারে পরে দেখা যাক আর মানে কয়েক জন চেনা জানা রয়েছে যারা এই সমস্ত line এ already কাজ করছে তো তাদের সাথে কিছু যোগাযোগ রেখেছি এর পরে ভাবছি কাজেই ঢুকবো আর কি এবার। দেখা যাক কিরম কি এবার যেহুতু মানে communication ব্যাপারটা কি বল তো একটু নতুন রকমের subject তো মানে একটুখানি আলাদা রকমের scope আছে এটাতে, মানে বলবো না যে খুব বেশি sco~ scope আছে বা খুব কম scope আছে সেরকম নয় তবে একটু আলাদা রকম মানে হয়তো আমাকে বাইরে যেতে হতে পারে কারণ এখানে হয়তো scope টা একটু কম ওইটাই তবে আমি ওই সমস্ত ভেবেই নিয়েছি, মানে যখন এইটা নিয়ে পড়ছি এইটা নিয়েই কিছু করবো ওই ভেবেই করছি সে বাইরে হোক দূরে হোক বা এখানে হোক যেখানেই হোক ওইটাই আমি ভাবছিলাম যে এর এর পর আর মানে সময় দেব না বেশি education কে কারণ এরপর কাজ ও তো করতে হবে মানে experience এর ও তো দরকার তো দেখা যাক ওটা করতে করতে যেটা হয়ে তারপরে যদি ভাবি যে পরে কিছু continue করবো আলাদা করে তাহলে পরে রবো ক্ষনে তা ছাড়া দি~ দি~ হ্যাঁ ওইটাই ওইটাই আর এর পরে করলে ভাবছি এর পরে যদি আলাদা করে আর কিছু করি তাহলে তখন ভাবছি distance থেকেই করবো কারণ তার পরে আর regular কিছু continue করা যাবে না। হ্যাঁ আর আমি এটাও ভাবছিলাম যে distance থেকেই করবো কিন্তু মানে তা ছাড়া তুই তো জানিস আমি কিছু freelancing এমনি কাজ ও করি মাঝে মধ্যে আমি ওই data entry এরকম কিছু হয়ে না, অনেক company এরকম থাকে data entry র বা tally work কিছু থাকে, ওগুলোতো আমি শিখেছি তো ওইগুলো আর কি ছোট ছোট project থাকে ধর দু মাস বা আড়াই মাস এরকম হয়ে একটা company বা আবার, আবার অন্য একটা company

হ্যাঁ তুইও করতে পারবি যদি আহ তোর কি laptop আছে? আর internet connection? ব্যাস ব্যাস তাহলে তো কোনো problem নেই, আমি তাহলে কি বলতো আমাদের একটা group আছে এখানে আর কি মানে পাঁচ ছ জনের group আছে তো যে কোনো রকমের project আসলে আমরা সবাই একসাথে share করে কাজগুলো করি নিয়ে তারপর যখন টাকা ঢোকে আমরা একসাথে ভাগ করে নি, এরকম ব্যাপার। তো তুই যদি করতে চাস কারণ পড়াশোনা করলে জানিসই তো আজকাল কি রকম খরচ সব কিছুর একটা নিজের হাত খরচ হলে ভালোই হয়ে, তুই যদি করতে চাস কাজ তাহলে আমি বল~ তুই ধরনা যখন আহ কাজ থাকে তখন তোর মাসে তুই যদি ঠিক মতো কাজ করিস তো মাসে আট দশ হাজার টাকা হয়ে যাবে এর থেকে। হম তবে তোকে একটু time দিতে হবে হ্যাঁ সেটা তো ঠিকই, তুই তুই কি করবি? হ্যাঁ হ্যাঁ একটা commission হ্যাঁ ওরকম ও করতে পারি তাহলে আমি কি বলতো দাঁড়া তোর number টা আমি group এ join করিয়ে দেব, তবে কি বল তো তুই বেশি কাউ কে না বলিস না মানে খুব আহ আমরা দেখ যে কজন আছি খুব close তো আর কি বেশি কাউকে আমরা বলি না আমরা পাঁচ ছ জন মিলে আমরা একসাথেই করি, তাহলে তোকে আমি বলে দেব তুই কিন্তু অন্য কাউকে বলিস না বেশি হম হম হম হ্যাঁ হ্যাঁ কোনো problem হবে না, আমাদের এখানে আরো দু তিন জন আছে যারা new comer তাদের ও আমরা দেখিয়ে দিতে হবে।

ওটাই হ্যাঁ হ্যাঁ আবার কি মানে তোর পড়াশোনার ফাঁকে ফাঁকে অনেকতা time তো থাকে এবার বসে সারাক্ষন T. V. দেখা বা movie দেখার থেকে আমার মনে হয়ে একটু কাজ করা ভালো কারণ experience ও হয়ে। হম আর তুই যদি ঠিক মতো করিস না তোর মোটামুটি ভালো টাকাই হয়ে যাবে অসুবিধা নেই খুব একটা।

হম আমি তোর এই number টাই তাহলে তোকে আমি একটা group আছে ওতে তাহলে join করিয়ে দেব। দেখবি আজকে এই ধর না আমি সন্ধ্যে বেলা নাগাদ তোকে আমি join করিয়ে দেব তাহলে আমি বাকি সবার সাথে একটু কথা বলে নি তোর ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেব আর হম হম আমি তোকে খানিক্ষন পরেই পাঠিয়ে দিচ্ছি আর কি বলতো তোর যা যা education qualification আছে না তুই সমস্তটা দিয়ে একটা C. V. বানিয়ে রাখ কারণ এখন অনেক জায়গায় দরকার পড়তে পারে তোর C. V. টা তো ওটা একটা বানিয়ে রাখ বা কোনো তুই নতু~ কোনো college এ গেলেও অনেক সময় এখন আমি দেখেছি যে C. V. টা আর কি চায়ে যে কি আগের education qualification আছে কি রকম সেরকম একটা বানিয়ে রাখ তুই কারণ তোর কাজে দিতে পারে ওটা অনেক। হম হম আমাকে পাঠিয়ে দিস আমার কাছে থাকবে যদি আমি দেখি কোনো scope বা কারোর সাথে যদি যোগাযোগ হয়ে সেরকম আমি তাহলে তোর C. V. টা তাকে দিয়ে দেব। হম হম হম আমার মাথায় থাকবে ওটা আমি দেখি আমার কয়েকজন বন্ধু আছে ওই দিকে আমি তাহলে তাদের থেকে কথা বলে তোকে জানাবো পরে। হম হম আচ্ছা আর এমনি সব ভালো আছে তো, বাড়ির সবাই ভালো আছে তো তোর? হ্যাঁ এই চলছে সবাই ভালোই আছে মোটামোটি অসুবিধে নেই কোনো। আচ্ছা ঠিক আছে bye তাহলে হম হম । Hello হ্যা আমি আকবর বলছি

দাদা বলিছি যে আমি একটা ব্যবসা শুরু করবো ভাবছি তোমার তো ফলের Hol Sell আছে তো আমি আর আমার ¬আমার একটা বান্ধুবি মিলে ভাবছিলাম যে ফলের ব্যবসা শুরু করব, মানে শুধু ফল না ধর মানে ফল ছাড়াও জুসটুস সবকিছু আরকি মানে সব রকম ব্যবস্থা থাকবে অরকি মানে ফলের দোকানও হবে, কিন্তু সেখানে জুস পাওয়া যাবে মানে সব কিছুই আরকি, আচ্ছা আচ্ছা, ফলের যত রকম যাহ যাহ জিনিস থাকে আচ্ছা সবকিছুই আ ব্যাপারটা হলো যে যেহেতু ব্যাপার চেনা জানা Brother মধ্যে তুমিই একজন পরো যে এরকম ফলের Hole sell কর। হ্যা- তো আমার ওই মানে ওই বান্ধুবিটা যে রহিমা হ্যা ওরে ধরো মানে ওর -একটা আত্মীয় আছে যে যেরকম ফলের Hole sell করে। আচ্ছা কিন্তু আমার খুব একটা বিশ্বাসী মানুষ মনে হচ্ছে না ওকে। তুমি যেহেতু বুঝতে পারছো মানে আমাদের¬আমাদের বাবাদের একটা সম্পর্ক ছিল ভালোমত- হুম। এবার হিসেবে তুমি ভালো আমার মানে ভালো দাদা খুব কাছের দাদা নাই চাইবো যেন তোমার দ্বারা ‍যতটা সাহায্য হয় তুমি আমাকে কর আর আমার ব্যবসটা মানে গড়ে উঠতে একটু সাহায্য কর হুম মানে আসলে কি বলতো এই ¬এই ফলের ব্যবসাটায় আমি খুব নুতন তুমি তো অনেক বছর ধরে আছো ওকে একটু, হ্যাঁ। বাড়ির সাবাই ভালো আছে। আমি একটু মাঝে অসুস্থ ছিলাম। একটু জ্বর জালা নিয়ে একটু ভুগছিলাম। এখন ঠিকই আছি। আর বাড়িতে চাচা-চাচিমা কেমন আছে বল।

এ তুমি ফাকা আছোত এখন না খেতে এলে দুপুরের তুমি ফাকা আছোত মানে এখন যাবেনা তো আবার তুমি দোকান যাওয়ার ব্যাপার নেই তো হ্যা দাদা একদম শুরু কর আমার খুবই দরকারী কথা আমি মানে। আমি বুঝতে পারছিলাম না কখন ফোন করব তোমাকে মাঝে একদিন আমি তোমাকে ফোন করছিলাম। যে আমাকে এ ভাবি বলল যে, তুমি নাকি বা¬বাজারে গেছ। বা¬বাড়িতে ফোন ছেড়ে দিয়ে। হ্যা, এই জন্য আমার একটু। হ্যা ঐই দিন আমার তোমার সাথে কথা হলো না

দাদা তুমি এক¬একটু স্পষ্ট কথা বলে তোমার গলাটা একটু কেমন আসছে। আমি বুঝতে পারছিনা তোমার কথা। এ মানে কথা বলছ তখন হয় না মুখের একটা হাওয়া সেটা¬সেটা আটকে গেছিল। আমি বুঝতে পারছি না কথা গুলো। এ হ্যা দাদা এখন ঠিক আছে বল এ্যা আমি আবার ও বলছি দাদা তোমারে কথার সাথে গ মানে গলার হাওয়াটা যেটা সেটাও আসছে আমি একদম তোমার কথা ঠিক ঠিক বুঝতে পারছি না, কি বলছ তুমি? একদম হাওয়া আসছে বার বার কথা বলছো তো

সেই অনুযায়ী পাচ লাক এর মত দিয়েছি। আর আমার যেই আরকি মানে আমার সাথে যে থাকবে সেই বান্ধুবিটাও দিয়েছে। মানে এরকম বর ধর দেওয়া আছে সারে তিন চার লাখের মত আচ্ছা, যাই হোক এটা বাকী মানে ধর দোকানটাকে এই করতে সেই করতে চলে যাবে। আমি বলতে চাইছি। তুমি ফলের কিরকম কি দাম নিবে?

না হলে আমাকে ওই ওর দাদাটাকে একবার দেখতে যদি মানে তুমি দর দামটা একটু কম না করো। তাহলে তো আমার সুবিধা হচ্ছে না তোমার থেকে। হুম দাদা হাওয়া আসছে কথায় স্পস্ট বলো একটু হ্যা কমলা লেবু, হ্যা হ্যা তারপরে লিচু¬লিচুটা খুব তাহলে আসল চেরী টা চাই। মানে ওই যে মানে ইয়া থেকে বলছো বানানো থাকে। ওই রকম চেরী ফল চাই না। মানে ছি জেনের যে চেরী ফল আসলা যেটা একেকটার দাম দশ টাকা করে

এ রকম অনেক, এটা আমি সেরকম ব্যবস্থা করে নিব। ধর মানে তুমি যেই সিজনে আমাকে এনে দিতে পারবে ওটা আমি সেই time টাতে আমি বিক্রি করব আমটাতো সব সিজনে পাচ্ছি না, শোন শোন আমার কথাটা শোন আমি বলতে চাইছি যে আম-আম, লিচু, তরমুজ, আনারস, কাঠাল এই সব ফলগুলো সফেদা এই ফলগুলো আমি

তারপরে তোমার কলা টলা এসব এই ফলগুলো কে আমি যে একদম মানে সবসময় পাওয়া যায় সেই ফলগেুলোেকে আমি ঠিক ঠিক time এ চাইছি। যেহেতু আমি রাস্তার মাঝামাঝিতে অরকি মানে অ কি বলবো main রাস্তার মাঝামাঝি আমার দোকানটা তো আমি একটু চাইবো যেন ঠিক ঠিক Time এ ফলগুলো পাই। এবং সিজনের ফলগুলো আমি চাই চাই। মানে যেহেতু এগুলা একটু সুসষাধু আছে। হুম এটা আমার ব্যবসায় একটু ভালো মতো ধরতে পারবে। তো আমি চাইবো যেন ঠিক ঠিক time ফলগুলো দাও। বিশেষ করে চেরী টা আমি চাইবো তার কারন হলো যে সামনে ধরো জামাই জষ্ঠি আসছে। এবার ফলের তো প্রচুর দরকার তাই না। আর শুনতে পারছো দাদা

এ ঠিক আছে তোমরা আমি তো এখন নতুন নতুন খুলছি। আমার তো এতটা মানে বুঝতে পারছিনা। আমার কিরকম বা গ্রাহক আসবে না আসবে তো তুমি এক কাজ কর আমার pen খাতা আছে একটু আপাতত জন্য একটু লেখে রাখবে তাহলে আমি কিছুটা মাল ঢুকিয়ে রেখে দিবো। হুম তিমি আমার হুম এ কর কি বলে হুম চার চার পাচ কেজির মত কলা পেয়ার দাও এখন পেয়ার পাওয়া যাবে বর্ষার পেয়ারা বর্ষার পেয়ারা খুব একটা ভালো হবে। হুম ঠিক আছে, আমি ব্যাপারটা হলো যে আসলে আমি প্রথম প্রথম নামছিতো আমার অতটা ঙ্ঘান নাই, দাদা বুঝছেন। মানে, আমার একটু ভয় ভয় হচ্ছে। আমার দরকার ছিল এখন সিজনের জন্য আমার দরকার আম আর লিচু আর তরমুজ, এই তিনটে আমার দরকার। খুব দরকার কুড়ি কেজিতে চলে আবে। জুস টুস এর জন্য যেটা ভাবছিলাম আমি আমাকে ওইতো তুমি কর এক কাজ করো পচিশ কেজি করে আম আর লিচুটা দাও। ঠিক আছে, আর কমলা লেবুটাও দাও, কমলা লেবুটি কুড়ি কেজি, কুড়ি কিলো দাও। হ্যা, আর বাকিটা আমি কি ভাবছি? হ্যা তুরমুজটা যেহেতু ওজনটা বেশি খাবে ওটা তো আমি ভাবছি তোমার একবার না হয় গুদামে গিয়ে দেখে আসবো। আমি তাইলে আমার এ কে নিয়া তাহলে যাচ্ছি আমি। বিকাল বেলা আমি আমাকে একটু হ্যা তাহলে আমি পরিমান মত আপাতত তুমি এই গুলা লিখে রাখো যেগুলা বললাম সেগুলা আমায় একটু একটু মানে ব্যবস্থা করে রেখো। আমি ওই ওই আর গুলা বাকিগুলা না নিলেও এ কটা তারাতারি নিয়ে আসার চেষ্টা করব। আর এ কটা আপাততের জন্য দরকরা, মানে জুসের ব্যবসাটার দরকার আমার ঠিক আছে আমি সন্ধ্যা ছয়টার পৌছে যাচ্ছি আর একটু দেখ দাদা ঠিক আছে। মানে তুমি খুব বিশ্বাসি মানুষ আমার। একটু দেখ কারন হ্যা আসলে বাবস্যায় প্রথম তো, বেশ দাদ হ্যা বেশ রাখি Hello Hello হ্যাঁ কেমন আছিস ভাই? হ্যাঁ ভালো আছি। তারপরে তুমি কেমন আছো? আর কি চলছে? এই চলছে ভাই আর কি বলবো? সবকিছু চলছে এরকমই চলবে। এই যে ভাবছিলাম কি অনেকদিন হয়ে গেছে, এই যে thirty-first আসছে, Group নিয়ে বাইরে বেরোনোর plan টা করি একটু? হ্যাঁ হোক।

হ্যাঁ এইবার আমার কথা বুঝতে পেরেছিস। ব্যাপারটা কি বলতো? এতদিন যেহেতু job ন টা থেকে পাঁচ টা করে করে একদম পেকে গেছি। আগে কি হত? এত খেলাধুলা করতাম। তারপর এই চা খেতাম আড্ডা মারতাম। কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে। ভোর বেলা আটটায় বেরোতে হয় নটার job ধরার জন্য। আবার পাঁচটায় এখন থেকে বেরিয়ে টেরিয়ে সাড়ে ছটা হয়ে যায়। চা ফা খেয়ে বাড়িতে dinner করে ঘুমিয়ে যায়। হম হম time ই পাইনা পাড়ায় time কাটানোর জন্য। কি করে কথা বলবো? আমি ভাবছিলাম যে, একটু thirty-first এ যে আমরা meet করতাম। ট্রেন ধরে শিয়ালদাহ যেতাম শিয়ালদাহ থেকে আবার রবীন্দ্রসদন যেতাম ওখানে লন্ডন পার্ক আছে তো? লন্ডন পার্ক। হ্যাঁ হ্যাঁ জানিস কি লন্ডন পার্ক আছেওখানে? হ্যাঁ হ্যাঁ মানে বিশাল পার্ক মানে এখানেও কি বলতো? Young star রা আমাদের মতো মেয়ে ছেলে রা সবাই যায় আড্ডা মারতে।

চা ফা দোকান আছে নাস্তা আছে সবকিছু আছে। তাহলে ভাবছি কি? ওই দুপুরবেলা বেরোতাম, দুপুরবেলা বেরিয়ে নাহলে morning এ বেরিয়ে আগে movie দেখতাম। কোনো একটা movie পাঠান release হচ্ছে শাহরুখ খানের। শাহরুখ খান আছে, দীপিকা পাতুকণ আছে জানিনা movie তে কি আছে? দেখতে দেখতে ব্যাস আর কিছু না।

হ্যাঁ আর ব্যাপারটা কি আছে বলতো? morning এ কেন দেখবো? রাত্রিবেলায় টিকিটটার দামটা বেশি হবে। তাই জন্য ভাবছি morning show টিকিটটা নেবো।

না রাত্রিবেলায় দিকটা দাম বেশি হয় যায় cinema hall এ? হ্যাঁ বেশি হয় triple হয়ে যায় দামটা। ধরে না যদি morning দেড়শো টাকায় পাবো। রাত্রি বেলায় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় পাবো। এরকম এরকম ব্যাপার। ওহ রাত্রিবেলায় rate টা কে বেশি করে দেয় ওখান থেকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কেন কি? রাত্রিবেলা তো সবাই job থেকে ছুটি পায়, তারপরে movie দেখতে যায়। বুঝেছিস? তাই জন্য দামটা বেশি করে দেয়।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

ব্যাপার এটা তো। হম এইটাই ভাবছি কি ওইখানে গিয়ে, রাত্রিবেলা মানে দিনেরবেলা morning time এ movie দেখে নেবো। এখানে দু তিনটে cinema hall আছে। প্যারাডাইস আছে, রকি আছে, মেট্রো আছে, এখানে গিয়ে টিকিট কেটে ফেলে movie দেখে নেবো movie দেখার পরে বিরিয়ানি খেয়ে নেবো বিরিয়ানি খেয়ে একদম ফাটিয়ে বিরিয়ানি আর চাপ খাবো। হম ভালোই হবে ভালোই হবে। অনেক বিরিয়ানি হ্যাঁ অনেকদিন বাদে ঘুরতে যাওয়া হবে সকলে ওটাতেই ভালো হবেগো হম অনেক

ঘুরতেই হবে, এত চাপের কাজের পরে যদি না ঘুরি তাহলে পাগল হয়ে যাবো। যাবো আমরা। অবশ্যই বাড়িতে থেকে থেকে তো এমনিতেই bore হয়ে যাচ্ছি। কিং খানের movie আছে কিং খান। আর কি লাগবে? কিং খানের movie আছে। চলো দেখা যাবে, ভালোই লাগবে sure. হ্যাঁ তো ভালোই লাগবে মানে? ভালো লাগতে হবে। হ্যাঁ